এখানে একটি মন্দিরের মতন বাড়ি দেখা যাচ্ছে। বাড়ির সামনে দিয়ে একটি রাস্তা চলে গেছে রাস্তায় কিছু মানুষজনকে দেখা যাচ্ছে।

এটি হল একটি রাস্তার ছবি | রাস্তার পাশে কিছু দোকান রয়েছে | দোকানের মধ্যে দোকানে জিনিসপত্র ঝুলে রয়েছে | এবং মানুষকে দেখা যা --

এটি রাস্তার ধারের একটি মল - এর ছবি। মল - টির নাম পূজা মল ।